মালবাহী টেম্পো গাড়ি মালবাহী টেম্পো গাড়িতে অ-অনেক মাল বহন করা হয়।

ঋতুরাজ হোটেল ঋতুরাজ হোটেল একটি খুবই সুন্দর এবং স্বাস্থ্যকর হোটেল ।

এটি স্থাপিত হয় তেরোশো ষাট খ্রিষ্টাব্দে। এইটি অনেক পুরোনো দোকান এবং এইখানে ট্রাডিশনাল ওয়ে -তে লন্ড্রি আর সাল রিপেয়ারিং করা হয়ে থাক--

এই ব্যাংকুয়েট -এ আমরা ভাড়া করে থাকি। এই ব্যাংকুয়েট -এ এ.সি. -র সুবিধাও আছে এবং জায়গাটি অনেক বড়ো ।

এই পুজোটি বছরে একবার করে হয় এই সময় প্রত্যেকটি বিহারি ভোরবেলা উঠে স্নান করে এবং ছট পুজো করে গঙ্গার পারে।

ট্রেকিং বা ক্যাম্পিং ক্যাম্পিং করে অনেক মানুষই। এটি একটি শখের মধ্যে হয়ে থাকে ।

চাইনিজ টেম্পল চাইনিজ টেম্পল -টি একটি বৌদ্ধদের টেম্পেল ।

চাইনিজ টেম্পল -এ বৌদ্ধরা এখানে বৌদ্ধের নাম জপ করতে আসে।

এই ব্যাঙ্ক -এর ইন্টেরেস্ট রেট -অনেক বেশি এবং এই ব্যাঙ্ক -এর পরিষেবাও খুব স্মুদ ।

মা দূর্গা মা দূর্গা হিন্দু ধর্মের একজন দেবী। তার দশ হাত আছে। হিন্দু ধর্মের মতে তার স্বামী শিব।

এখানে সাধারণত ক্লাসিকাল সংস -ই গাওয়া হয়। এখানে কোনো ধরণে হিপ হপ পপ গাওয়া হয় না। এই গানগুলি ভারতীয় ট্র্যাডিশনাল এবং খুব পুরোনো গান।